আর ওখানে লেখা আছে মেসার্স সাহু হোটেল এন্ড রেস্টুরেন্ট মেদনীপুরে আর সামনে বাঁশের প্যান্ডেলের মতো দেখতে পাচ্ছি কিছু সামনে পাকা রাস্তা রোদ উঠেছে।

একটি সুন্দর আকাশ পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি সামনে রাস্তা রাস্তার সাইড এ একটি বিল্ডিং বিল্ডিং এর সামনে গেট এর সামনে লেখা আছে মহেন্দ্র।

চারপাশে কুয়াশা আচ্ছ-ন্ন। চারপাশের গাছ দেখা যাচ্ছে। একটি ছোট্ট বিল্ডিং দেখা যাচ্ছে। অনেকগুলো সাইকেল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সাইড -এ রাস্তা আছে।